পত্তর রয়েছে জিনিসপত্রগুলো খুব সাজানো গুছানো রয়েছে জায়গাটা দেখতে খুব সুন্দর লাগছে দেখ--

যেমনটা আমি দেখতে পাচ্ছি সময়টা হচ্ছে সন্ধ্যাবেলার দেখতে পাচ্ছি এখানে একটা মন্দির করা রয়েছে মন্দিরের মধ্যে বিভিন্ন রকমের ফু ঠাকুর রয়েছে দেখা যাচ্ছে।

লাল রঙের টি-শার্ট পরে ব্যাক্তি বসে রয়েছে একজন হলুদ রঙের টি-শার্ট পড়ে আছে দেখা যাচ্ছে পাথরের উপরে এক দুজন দাঁড়িয়ে রয়েছে।

গাছটার রং সবুজ জায়গাটা দেখতে খুবই সুন্দর লাগছে মূর্তিটার জন্য বাল বাড়ির সামনের দিকে দেখা যাচ্ছে জায়গাটাকে।

আলোগুলোর কালার হচ্ছে সাদা কালার -এর দেখে খুব সুন্দর লাগছে জায়গাটা বিশালটা এলাকা রয়ে--

যাচ্ছে যে ওপরের দিকে খুবই সুন্দর কালার -এর অক্ষরে লেখা রয়েছে কিছু জিনিস দেখা যাচ্ছে জায়গাটা খুবই সুন্দর।

দাঁড়িয়ে রয়েছে এখানে একটা মানুষ রাস্তার মাঝে দাঁড়িয়ে ঝুঁকে রয়েছে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে।

জায়গাটা খুবই ভালো লাগছে দেখে জায়গাটার মধ্যে অনেক গাড়িও দেখা যাচ্ছে।

জায়গাটা দেখে খুবই সুন্দর লাগছে খোপ খোপ করে জায়গাগুলো সাজানো রয়েছে কাচের আস্তরণ দিয়ে দেখতে মনে হচ্ছে খুবই সুন্দর ও ভালো লাগছে দেখে জায়গাটার মধ্যে মনে হ--

যে কাচের মধ্যে যে আস্তরণগুলো দেখা যাচ্ছে--

জায়গাটায় দেখে সামনের দিকের দৃশ্য ফ্লোর -টার ওপরে দেখা যাচ্ছে একটু কিছু সবুজের অংশ ওপারে দেখা যাচ্ছে--

কয়েকটা বিল্ডিংও -ও দেখে মনে হচ্ছে জায়গাটা খুব সুন্দর ও ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে।

মন্দিরের সিঁড়ির ওপরে দাঁড়িয়ে রয়েছে জায়গাটা খুবই সুন্দর ও ভালো লাগছে দেখতে আকাশটাও দেখা যাচ্ছে সাইড -এ বিল্ডিং -এর কিছু অংশ দেখা যাচ্ছে।

তেয়ারের ওপরে কিছু অংশে কিছু জিনিসপত্র সাজানো রয়েছে দেখা যাচ্ছে দেখে জায়গাটা খুবই সুন্দর ও খুব পরিষ্কার--

কমের জিনিসও দেখা যাচ্ছে জায়গা খুবই সুন্দর ও ভালো লাগছে দেখতে জিনিসগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সময়টা দিনের বেলা।

দেখছি পাথরের মধ্যে কত সুন্দর সুন্দর পাথরও রয়েছে ছোট ছোট দেখা যাচ্ছে মানুষটা দাঁড়িয়ে রয়েছে।

ও পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে সবুজের গাছ-গাছালি দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি একটা চালার মতন ছোট্ট ঘরের মতন রয়েছে।

নীচে শোয়ার মতন জায়গা রয়েছে এখানে জায়গাটার মধ্যে একটা এ_সি -ও লাগানো রয়েছে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি আলোগুলোর কালার সাদা রঙের।

দেখে মনে হচ্ছে খুবই সুন্দর ও ভালো বেগুনী এবং কোলাপি কালার -এর জায়গাটা রয়েছে।

জায়গাটা দেখে সাইড -এ সবুজের অংশ দেখা যাচ্ছে দেখে জায়গাটা খুবই সুন্দর ও ভালো লাগছে পেটিগুলো সাজানো গুছোনো রয়েছে।

হচ্ছে সাদা কালার -এর অংশ খোপ খোপ করে রয়েছে জায়গাটা দেখতে খুবই সুন্দর ও পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে জায়গাটা।

যেমনটা আমি দেখতে পাচ্ছি সময়টা হচ্ছে দিনের বেলা একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে গাড়ির মধ্যে চাকা রয়েছে চাকাগুলো খুবই সুন্দরভাবে গাড়ির মধ্যে লাগানো রয়েছে।

যেমনটা আমি দেখতে পাচ্ছি সময়টা হচ্ছে দিনের বেলা অনেক মানুষ এখানে দাঁড়িয়ে রয়েছে একটা বাইক দেখা যাচ্ছে বাইক -এর মধ্যে একজন বসে রয়েছে অনেকগুলো দোকান দেখা যাচ্ছে।

যেমনটা আমি দেখতে পাচ্ছি সময়টা হচ্ছে দিনের বেলা বিল্ডিং -এর কিছু অংশ দেখা যাচ্ছে জায়গাটা খুব সুন্দর লাগছে পরিষ্কার পরিচ্ছন্ন নয় কিন্তু জায়গাটা।

হচ্ছে সাদা কালার -এর দেখে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন মনে হচ্ছে না জায়গাটার মধ্যে বালি দেখা যাচ্ছে বালিগুলো ছড়ানো রয়েছে।

যেমনটা আমি দেখতে পাচ্ছি সময়টা হচ্ছে দিনেরবেলা বিল্ডিং -এর বাইরে একটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে দুজন মানুষ দাঁড়িয়ে রয়েছে একটা সাইকেল দেখ--

যেমনটা আমি দেখতে পাচ্ছি এটা একটা মূর্তি মূর্তিটা দেখতে খুবই সুন্দর ও খুব ভালো লাগছে দেখে জায়গাটা খুবই ভালো লাগছে পরিষ্কার পরি--

যেমনটা আমি দেখতে পাচ্ছি এটা দোকানের ভেতরের অংশ বিভিন্ন রকমের জিনিস রয়েছে থাকে থাকে করে জিনিসগুলো খোপে খোপে সাজানো রয়েছে বিভিন্ন রকমের জিনিস--

পত্র দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি এখানে কাচের অংশ দেখা যাচ্ছে কয়েকটা আলোও জ্বলছে দেখতে পাচ্ছি সাদা ও পরিষ্কার পরিচ্ছন্ন জায়গাটা।

যেমনটা আমি দেখতে পাচ্ছি সময়টা হচ্ছে দিনেরবেলা দুটো মানুষ দাঁড়িয়ে রয়েছে ছবির মধ্যে একজন উঁচুতে দাঁড়িয়ে রয়েছে খুব কম অংশের জায়গা নিয়ে দেখা যাচ্ছে--

যেমনটা আমি দেখতে পাচ্ছি এখানে আলো জ্বলছে জায়গাটা খুব পরিষ্কার পরিচ্ছন্ন ও খুব ভালো লাগছে দেখতে কয়েকটা চেয়ার রয়েছে একটা টেবিল রয়েছে একটা বিছানা রয়েছে।

বিভিন্ন রকমের এখানে বেলুন দেখতে পাওয়া যাচ্ছে বেলুন -গুলো খুবই সুন্দর রয়েছে বেলুন -গুলোর রং দেখতে পাচ্ছি নীল।